custom exceptions এর tutorial আপনাদের স্বাগত
এখানে আমরা শিখব: custom exceptions এবং throw এবং throws keywords in ব্যবহার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
tutorial অনুসরণ করতে java to exceptions handling এর মৌলিক জ্ঞান থাকতে have to হলে প্রাসঙ্গিক java tutorial জন্য নিম্ন link যান
প্রথমে custom exception সম্পর্কে শিখব
custom exception একটি user defined exception class এটি সাধারণত checked exceptions হিসেবে বানানো হয়
এটির ব্যবহার ইউসারের প্রয়োজন অনুযায়ী exception কাস্টমাইজ করতে করা হয়
আমরা eclipse খুলবো এবং customexceptiondemo নামে নতুন project বানাবো
custom exception প্রদর্শন করতে এই project আবশ্যক classes বানাবো
নতুন class invalidmarkexception বানাবো
এটি exception class এর ধরন বানাতে এটি java exception class class subclass হওয়া উচিত
এটি করতে লিখুন extends exception
source মেনুতে click করুন এবং তারপর generate constructors from superclass চয়ন করুন
ডানদিকে deselect all বোতামে click করুন
তারপর single string argument সহ constructor চয়ন করুন এবং নীচে ok বোতামে click করুন
এই string argument এর ব্যবহার এই exception আসলে প্রদর্শিত ম্যাসেজ কাস্টমাইজ করতে করা যায়
studentmarks named আরেকটি class জুড়ুন
তারপর নিম্ন code লিখুন
এই class এ marks named কেবল একটি ভ্যারিয়েবল রয়েছে
এটি constructor marks এর value ইনিসিয়েলাইজ করে
marks যাচাই করতে method জুড়ুন
marks স্বাভাবিক range 0 থেকে 100 পর্যন্ত হয়
marks less than 0 or greater than 100 প্রক্রিয়াকৃত করলে invalidmarkexception আসবে
তাই আমাদের custom exception সরাতে throw keyword ব্যবহার করতে হবে
mark বৈধ হলে entry ok প্রদর্শিত হবে
আমরা দেখি যে এখানে invalidmarkexception error রয়েছে
এটি যাচাই করে সমাধান করুন
error click করুন এবং add throws declaration এ double click করুন
আমরা দেখি যে method signature we throws invalidmarkexception জুড়লে error অদৃশ্য we যায়
এখানে দেখি যে throws keyword এর ব্যবহার methods এর সাথে করা হয়
এটি ইঙ্গিত করে method specified exception রেজ করবে
we method কল করলে exception handling প্রদান করতে have
এখন file access operation দেখাই যা filenotfoundexception রেজ করবে
filereader class এর একটি উদাহরণ বানাতে নিম্ন code লিখুন
eclipse কিছু errors দেখাবে কারণ আমরা সংশ্লিষ্ট java packages imported করিনি
তাদের সংশোধন করতে error click করুন এবং তারপরে import filereader java io to double click করুন
আমরা package এবং we ব্যবহার সম্পর্কে পরবর্তী tutorial শিখব
home folder marks নামক file অ্যাক্সেস করতে fr কে অনুমতি দিতে নিম্ন code লিখুন
এখানে প্রদর্শিত path সিস্টেমের home folder সাথে প্রতিস্থাপিত হবে
একটি error দেখায় যে code এই line filenotfoundexception বাড়াতে পারে
আমরা throws clause we we exception যোগ করে এটি সমাধান করতে পারি
আমরা দেখি যে filenotfoundexception ও throws clause we জুড়ে গেছে
এখানে দেখানোর মত throws ব্যবহার করে একাধিক exceptions নিয়ন্ত্রণ করতে পারি
এখন studentmarks class we main method বানাবো এবং ফলাফল যাচাই করব
এখানে marks এর জন্য value হিসাবে 40 ইনিসিয়েলাইজ করে object m1 বানিয়েছি
পরের line m1 object ব্যবহার করে validate method লাগু করি
আমরা দেখি যে validate method লাগু হলে এখানে error রয়েছে
এই method invalidmarkexception এবং filenotfoundexception রেজ করবে
error সঠিক করতে main method we throws clause জুড়তে পারি যেমনকি আগে করেছি
কিন্তু try এবং catch block এর ব্যবহারের সুপারিশ করা হয়
তাই surround with try/catch এ double click করুন
এখন আবশ্যক trycatch blocks জুড়েছে এবং exception নিয়ন্ত্রণ করা হয়েছে
এই program রান করুন
এটি দেখায় entry ok এবং rest of the code
কারণ marks এর value 40 একটি বৈধ entry
এখন value10 করুন যা একটি অবৈধ entry
আবার program রান করব
আমরা দেখি যে invalidmarkexception সরাতে হবে কারণ10 একটি অবৈধ entry
exception নিয়ন্ত্রন করায় আমরা rest of the code ম্যাসেজ দেখি
এর বদলে throws clause ব্যবহার করলে rest of the code ম্যাসেজ printed হবে না
সাথে program terminated হবে
তাই try catch block ব্যবহার করা ভালো যখন main method a method catch করা হয়
এর সাথেই tutorial শেষে এসেছি
সংক্ষেপে:
এখানে শিখেছি: custom exception কি এবং throw এবং throws keywords in ব্যবহার custom exceptions বানানো এবং ব্যবহার করা
অনুশীলনী হিসাবে: invalidageexception নামে custom exception class বানান
আরেকটি class age বানান এবং ইনিসিয়েলাইজ করতে constructor বানান
একটি exception সরাতে method validate বানান যদি আয়ু 18 বছরের কম হয়
main method এ objects বানান এবং validate method লাগু করুন
প্রয়োজন অনুযায়ী trycatch blocks দ্বারা exception handling প্রদান করুন
custom exception class যাচাই করুন
নিম্ন link উপলব্ধ video প্রকল্পকে সারসংক্ষেপে বোঝায় the দেখুন
spoken tutorial প্রকল্প the কর্মশালার আয়োজন করে এবং online পরীক্ষা পাস করলে প্রশংসাপত্র দেওয়া হয় অধিক জানতে আমাদের লিখুন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
অংশগ্রহনের জন্যে ধন্যবাদ